গাড়িটির দুটি দরজায় খোলা আছে ।

একটা-আ বেড়া মতন করা রয়েছে একটা গার্ড দেওয়া আছে। এখান দিয়ে মানুষ জন হাঁটা চলা করতে পারবে।

এটা ক্রিকেট খেলার মাঠ সম্ভবত ।

এইখানে কিছু ফুলের মালা বিরকিরি হচ্ছে সামনে একটি বাস দাঁড়িয়ে রয়েছে ।

তার আশেপাশে মন্দির এর উপর উ কলকা করা রয়েছে ডিজাইন করা রয়েছে।

ছবিটি একদম উপর থেকে তোলা হয়েছে ছবিটির মধ্যে অনেক বাড়ি রয়েছে।

পরনে সবুজ রং এর জামা।

এইটি একটি পেট্রল পাম্প -এর ছবি।

এটা জায়গাটা কোথায় ঠিক স্পষ্ট নয়।

দূরেই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে ।

এইটি একটি লাইফ লাইন মেডিকেল মানে এটি একটি মেডিসিন শপ ।

গাছের চার পাশ তা খুঁড়ছে জল দিচ্ছে।